বোর্ডটিতে কিছু ইংলিশ দিয়ে লেখা রয়েছে।

এখানে একটা বড়ো বাড়ি দেখা যাচ্ছে।

ছোট ছোট কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে।

গেট -এর উপরে একটা ছোট ঠাকুর লক্য করা যাচচে।

কিছু মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে।

অনেক মানুষকে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে।

ছোটো একটা রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

নীচে একটা কালো রঙ্গের তার মাটিতে পড়ে রয়েছে।

উপরে কমলা রঙ্গের অনেকগুলি ফুলের মালা দেখা যাচ্ছে।

এখানে একটা বড় ইস্কুল দেখতে পাচ্ছি।

ছোট একটা কাঠের সিঁড়ি লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।

বড়ো একটা বাউন্ডারি -র দেওয়াল দেখা যাচ্ছে।

আমি এইখানে কয়েকটা ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো রুম দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলি কালো রঙ্গের লাইনের তার রয়েছে।

ওপরের সিলিঙ্গে অনেকগুলি সাদা রঙের জ্বলন্ত ভল রয়েছে।

তিনজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

অনেক কয়টা সাদা রঙের বোর্ড লক্ষ করা যাচ্ছে।